একানে একটি গর দেখতে পাচ্ছি গরের সামোনে কয়েকজন লোক দাঁড়িয়ে আচে দেখতে পাচ্ছি।

দেওয়ালে একটি কালা রঙ্গের টিভিও দেখতে পাচ্ছি।

এখানে একটি রঙ্গের দুকান মনে হচ্ছে উপরে তাড়িয়াত কয়েকগুলি রঙ্গের ডিবিও দেখতে পাচ্ছি।

এখানে একটি খুলা জায়গা দেখতে পাচ্ছি খুলা জায়গার মধ্যে একটি দোকান দেখতে পাচ্ছি।

একজন লোক চুলকাটা অবস্থা দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি।

এখানে একটি খুলা জায়গা দেখতে পাচ্ছি।

অনেকগুলো ফুলও সাজানো দেখতে পাচ্ছি।